installing এবং running gmsh এর tutorial আপনাদের স্বাগত
এখানে আমরা শিখব gmsh সংস্থাপন করা রান করা এবং gmsh we মৌলিক জ্যামিতি বানানো
পূর্বআবশ্যকতা হিসাবে ইউসারের mesh সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকতে have
tutorial record করতে ব্যবহার করছি উবুন্টু লিনাক্স অপারেটিং সিস্টেম সংস্করণ 1204 এবং gmsh সংস্করণ 285
এখন gmsh সম্পর্কে বলি gmsh একটি স্বয়ংক্রিয় 3d finite element mesh generator যাতে builtin pre এবং post প্রক্রিয়াকরণ সুবিধা রয়েছে এটি একটি ওপেন সোর্স সফ্টওয়্যার
এটি openfoam যেমন blades aerofoil এর blockmesh utility বদলে gmsh এ complex geometries বানানো লাভজনক
আমি আপনাকে gmsh সংস্থাপন করা দেখাই সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজার দ্বারা gmsh সংস্থাপন করতে পারেন
আমি synaptic প্যাকেজ ম্যানেজার খুলি এটি আপনাকে পাসওয়ার্ডের জন্য জিজ্ঞাসা করবে আপনার পাসওয়ার্ড লিখুন
search box gmsh লিখুন এবং gmsh in সামনে checkbox click করুন mark for installation এ click করুন apply তে click করুন
পুনরায় apply তে click করুন এটি কিছু সময় নিতে পারে আপনার gmsh এখন সংস্থাপিত হয়েছে
বৈকল্পিকরূপে gmsh কে gmsh website থেকে download করতে পারেন আমি browser খুলি
অ্যাড্রেস bar লিখুন:
নীচে download এ scroll করুন এবং operating system অনুযায়ী current stable release চয়ন করুন আমি linux 64bit চয়ন করব save file এ click করুন এবং ok টিপুন
download শেষ হলে downloads folder যান
এখানে আপনি tar file দেখতে পারেন এই file extract করুন একটি নতুন folder তৈরী হবে
folder খুলুন bin এ যান এবং gmsh icon click করুন
আপনি gmsh start screen দেখতে পারেন এখন gmsh ব্যবহার cube একটি cube বানানো
এখানে আপনি cube দেখতে পারেন যার সকল প্রান্ত এক unit সমান
gmsh এ ফিরে যাই বাম দিকে আপনি geometry mesh এবং solver সহ module tree দেখতে পারেন
geometry এবং elementary entities a যান add a click করুন point a click করুন একটি নতুন window দেখাবে
0 0 0 দিয়ে শুরু হওয়া x y এবং z স্থানাঙ্ক লিখুন এবং enter টিপুন
দ্বিতীয় স্থানাঙ্ক 1 0 0 লিখুন এবং enter টিপুন তৃতীয়টি 1 1 0 লিখুন এবং enter টিপুন চতুর্থটি 0 1 0 লিখুন এবং enter টিপুন
একইভাবে positive zdirection এর জন্য পয়েন্ট 0 0 1 সহ শুরুর স্থানাঙ্ক জুড়ুন এবং enter টিপুন অন্তিম তিনটি স্থানাঙ্ক লিখুন এবং window বন্ধ করুন
আমি সকল আটটি স্থানাঙ্ক প্রবিষ্ট করেছি পয়েন্ট সরাতে মাউসের বাম click ব্যবহার করুন
আপনি সকল আটটি স্থানাঙ্ক পয়েন্ট হিসাবে দেখতে পারেন
এখন straight line a click করুন এটি start point জিজ্ঞাসা করবে প্রথম পয়েন্ট চয়ন করুন
এটি end point এর জন্য জিজ্ঞাসা করবে end point চয়ন করুন
দুটি পয়েন্টের মাঝে একটি line আঁকা হবে একইভাবে সকল পয়েন্ট জুড়ুন
abort করতে q টিপুন
এখন কিউবের faces সংজ্ঞায়িত করব plane surface we click করুন এটি surface boundary এর জন্য জিজ্ঞাসা cube
প্রথমে নীচের ফেসের প্রান্তগুলি চয়ন করুন আপনি দেখবেন যে প্রান্ত আমরা চয়ন করেছি লাল রঙে বদলে যায়
কোনো hole বাউন্ডারী থাকলে এটি তার জন্য জিজ্ঞাসা করবে যেহেতু আমাদের বাউন্ডারীতে কোনো hole নেই তাই চয়ন সমাপ্ত করতে e টিপুন
আপনি দেখবেন যে face ড্যাশ centre lines সহ দেখাবে এখন top face সংজ্ঞায়িত করি
একইভাবে শেষ faces সংজ্ঞায়িত করি আমি সকল ফেস সংজ্ঞায়িত করেছি abort করতে q টিপুন
এখন আমরা কিউবের ভলিউম সংজ্ঞায়িত করব এটি volume বাউন্ডারীর জন্য জিজ্ঞাসা cube
যে কোনো surface বাউন্ডারী চয়ন করুন এবং চয়ন সমাপ্ত করতে e টিপুন
কিউবের centre একটি হলুদ dot দেখায় যা ভলিউম প্রতিনিধিত্ব cube abort করতে q টিপুন
এখন physical groups সংজ্ঞায়িত করব যা openfoam we geometry ইম্পোর্ট করতে ব্যবহার করা হবে
physical groups>> add এ যান এবং surface এ click করুন
প্রথমে front surface চয়ন করুন এবং চয়ন সমাপ্ত করতে e টিপুন back surface চয়ন করুন এবং চয়ন সমাপ্ত করতে e টিপুন
একইভাবে অবশিষ্ট surfaces চয়ন করুন আমি সকল surfaces চয়ন করেছি abort করতে q টিপুন
এখন physical ভলিউম সংজ্ঞায়িত করব volume we click করুন এটি volume এর জন্য জিজ্ঞাসা cube কিউবের centre হলুদ ডটে click করুন
হলুদ dot লাল রঙে বদলে যাবে চয়ন সমাপ্ত করতে e টিপুন abort করতে q টিপুন
আমাদের cube পূর্ণ হয়েছে কাজটি সংরক্ষণ করুন
file>> save as we যান আমরা file cube geo name দেবো
লক্ষ্য করুন এখানে geo মানে geometry ok তে click করুন আবার ok তে click করুন
এর সাথেই আমরা tutorial শেষে চলে এসেছি অনুশীলনী হিসাবে gmsh এ অন্য সাধারণ geometry যেমনকি cylinder গোলক বানান
এখানে আমরা synaptic প্যাকেজ ম্যানেজার এবং website ব্যবহার cube gmsh সংস্থাপন এবং রান cube শিখেছি gmsh ব্যবহার cube cube বানানো
এই video প্রকল্পকে সারসংক্ষেপে দেখায় ভালো bandwidth না থাকলে video download করে দেখুন
আমরা spoken tutorials ব্যবহার করে কর্মশালার আয়োজন করি এবং প্রশংসাপত্র দেই অধিক জানতে contact @spokentutorial org তে লিখুন